প্লাস ছোট ছোট বেবি - দের যে গাড়ি থাকে ছোট্ট ছোট্ট গাড়ি আছে - এ --

এই ছবিটিতে দেখা গেছে সুন্দর একটা বুদ্ধার টেম্পেল আ একটা বুদ্ধার টেম্পেল রয়েছে যেটা খুবই সুন্দর লাগছে।